ইটা পার্ক । এখানে সবাই ঘুরতে আয় এবং পুরা মস্তি করে।

এটা লাইট । এ লাইট এ দেখলে রাতে বহোত ভালো লাগে দেখতে এবং সুন্দর লাগে।

এটা রেশন দোকান। এখানে রেশন সব সামান পাওয়া যায়। সস্তা দামে এবং ভালো ভালো সামান।

যাকে আমরা ঘর নিয়ে যায় ক্ষনে খাবার জন ইউস করি।

এখানে কাফি সুন্দর নাজারা আছে এখানে দেখবার। ট্রেন থেকে সফর করলে এখানে দেখতে কত ভালো লাগে। আর লোকরা এহুয়ে পেরায়।

এবং উপরে খুব মস্তি করে ওরা দেখতে দেখে। কাফী ভালো লাগে দেখতে এখানে । বহুত সুন্দর নাজারা থাকে।